এখানে সাইড চতুর্পাশে অনেকটা বড় বড় বাঁশ এবং বড় বড় বেতের ছবি দেখতে পাওয়া যাইতেসে।

ডিপ ফ্রিজে কিছুটা গ্লাসের দরজা রয়েছে আরও এখানে অনেকগুলা ফ্রিজ দেখতে পাওয়া যাইতেসে ফ্রিজগুলা খুবই সুন্দর।

এই ছবিটির মধ্যে একটি দোকানের ভিতরের দৃশ্য দেখতে পাওয়া যাইতাছে।

আরও দুইজন এক বা গায়ে কাপড় না নিয়ে এখানে তারা কী করি করিতেস।

এই ঘরটির উপরে একটি সাইনবোর্ড রয়েসে সাইনবোর্ডটিতে লেখা রয়েছে আয়ুশ জুয়েলারি আর এখানে বড়োসড়ো কইরা শোকেস দেখতে পাওয়া যাচ্ছে শোকেজের ভিতরে অনেকগুলা জুয়েলারি দেখতে পাওয়া যাচ্ছে।

কয়েকটি তাড়িয়া রয়েসে তাড়িয়ার মধ্যে অনেকগুলা জিনিস দেখা যাইতেসে মোবাইলের চার্জার ইয়ারফোন মোবাইল ইত্যাদি দেখতে পাওয়া যাচ্ছে।

দুইটি পেনও দেখতে পাওয়া যাচ্ছে কয়েকটি বাল্বও জ্বলিতেসে।

একটি ছোট্ট একটা ব্রিজও দেখতে পাওয়া যাইতেছে আর এখানে অনেক জন মানুষকেও দেখতে পাওয়া যাইতেছে।

এখানে কয়েকটি জিম করার জন্য জিমের য যন্ত্রপাতি এবং মেশিনমাতি দেখতে পাওয়া যাইতেসে।

এখানে জুপা জুপা দুএকটি বড়ো বড়ো সুন্দর সুন্দর গাছও দেখতে পাওয়া যাচ্ছে।

একানে একটি চোটটো বলও ফুটবলও দেখতে পাওয়া যাইতেসে।

এই ঘরটির মধ্যে জালি দিয়ে রাখা রয়েছে।